পাশে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তা ধরে কিছু দোকান রয়েছে সামনে একটি জামা কাপড়ের দোকান দেখা যাচ্ছে তার পাশে একটি মাছের দোকান রয়েছে মাছের দোকানের দুজন ব্যক্তি বসে রয়েছে ।

একটি কোচিং সেন্টার । কোচিং সেন্টার -টি খুব বড় এখানে --

এখানে একটি মাটির রাস্তা দেখা যাচ্ছে আশেপাশে অনেক ধরনের গাছপালা দেখা যাচ্ছে সামনে একটি গাছের জালে একটি বাচ্চা ছেলে উঠেছে।

এই ইউনিভারসিটি তে প্রচুর ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। ইউনিভার্সিটি -এর ভেতরে অনেক গাছ রয়েছে।

একটি কেক পেস্ট্রি -এর দোকান এখানে বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি পাওয়া যায়। এখানকার কেক পেস্ট্রি গুলো খুব টাটকা এবং সুস্বাদু।

সবজি মার্কেট দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের তাজা সবজি বিক্রি হয়।

মহিলা টিচার র দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো তদারকি করছেন।

কিছু চা-আ-ল তে-এ-ল আটা ময়দা বিস্কুট ঘি--

একটি বড় মাঠ দেখা যাচ্ছে। মাঠে অনেক গাছপালা রয়েছে। কিছু গাছ বড় কিছু গাছ ছোট।

এই মুহূর্তে ক্লাস রুম -এ কোন স্টুডেন্ট নেই।

বড় রাস্তা দেখা যাচ্ছে দূরে আরও কিছু বাড়ি দেখা যাচ্ছে ।

এখানে অনেক মজুর কাজ করছে-এ।

এটি লাইব্রেরী । লাইব্রেরী টি খুবই বড়।

পাশে একটি মার্বেল হাউস রয়েছে সেখানে কিছু বাইক দাঁড় করানো রয়েছে কিছু মার্বেল পাথর দেখা যাচ্ছে ।

একজন ব্যক্তি সামনে দাঁড়িয়ে রয়েছে পাশে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

এটি একটি বি.ডি.ও অফিস । এটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। অফিস এর দোতলা টি ই--

ডিম টোস্ট এখানে পাওয়া যায়। ইভেন দিন এই দোকানে প্রচুর মানুষের ভিড় হয় একজন ব্যাক্তি চা তৈরি করছে।

কিছু গাছপালা দেখা যাচ্ছে সামনে।

বেঞ্চির পাশে দুটি টব দেখা যাচ্ছে সেখানে গাছ লাগানো রয়েচে-এ।

পোস্ট -টি বড় বড় আলো জ্বলছে ।

এখানে একটি শোরুম দেখা যাচ্ছে শোরুম -এর ভিতরে বেশ কয়েকটি গাড়ি রয়েছে শোরুম -এর বাইরে বাইক স্কুটি দাঁড় করানো রয়েছে ।

আশেপাশে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে রোজ এখানে বহু মানুষ ঘুরতে আসে।

ট্যাঙ্ক দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং দেখা যা--

এখানে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে কিছু বিল্ডিং এ জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে। এখানে কিছু দোকান রয়েছে।

মায়ে রাও এসেছে-এ ওদের চারদিকে অনেক গাছপালা রয়েছে-এ ওই দিন এই পার্ক -এ প্রচুর বাচ্চাদের ভিড় হয়।

এবং খাবারের পাশে তাদের দ্রব্য মূল্য লে লেখা রয়েছে।

এখানে একটি স্টেশন দেখা যাচ্ছে। স্টেশন টি খুবই বড়।

স্ট্যাচু টির পাশে একটি বড় গাছ ও দেখা যাচ্ছে। গাছের তলায় ছোট ছোট ফাঁকা টব দেখা যাচ্ছে। সেখানে গাছ বসানো রয়েছে।

ওই দিন এই দোকানে প্রচুর মানুষের ভিড় হয়।